এই ছবিটিতে খুঁটি দেখা যাচ্ছে।

এই ছবিটিতে আকাশ দেকা যা চ্ছে।

এই ছবিটিতে ফাস্ট ফুড লেখা দেখা যাচ্ছে।

এই ছাবিটিতে ঝাড়ু দেকা যাচ্চে।

এ_বি_সি_ডি লেখার চিত্র দেকা যাচ্ছে।

বিছানাতে নীল কালারের বেডশিট আছে।

এই ছবিটিতে জল তুলার মেশিন দেকা যাচ্চে।

এই ছবিটিতে কফি কাপ -এর কালার লাল।

এই ছবিটিতে লেস দেখা যাচ্ছে।

এই ছবিটিতে ব্রাশ দেখা যাচ্ছে।

পাহাড়ে কয়েকটি গাস দেখা যাচ্ছে।